কেউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে কেউ ওপাশ দিয়ে সেই জায়গাটায় যাচ্ছে কেউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকজন লাল জামা পরে ছেলেটি সেখানে দাঁড়িয়ে সে নিজের ছবি তুলছে।

ছবিটা দেখে পরিষ্কার মনে হচ্ছে এটা একটা অফিস জায়গা। অফিস -এর জায়গা। সেখানে কিছু সবাই তার অফিস -এর ক্লার্ক -দের উম নিজেদের গাড়ি।

তো দেখে বোঝা যাচ্ছে এটা একটা কালীবাড়ি ।

সামনে একটা হাই রোড টাইপ -এর দেখা যাচ্ছে তো সামনে একটা ফুলের বাগানও দেখা যাচ্ছে তো আমরা এটা বদ এ বুঝতে পারছি এটা হচ্ছে হাওড়া স্টেশন -এর সামনে।

এবং সামনে একটা গাছ টাইপ -এর জিনিস আছে। তো আমরা এটা দেখে বুঝতে পারছি একটা লোক এখানে হেঁটে যাচ্ছে এবং এটা একটা সংস্কৃত টাইপ জায়গা।

তো আমরা বুঝতে পারি পাশে একটা গাছও আছে।

দুটো লোক এখানে তিনটে লোক দাঁড়িয়ে আছে শুধু গাড়ির তেল ভরার জন্য।

ছবি দেখে স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা সুন্দর প্যালেস । এটা একটা সুন্দর জায়গা।